তো ইয়ে তে আমরা খেলতে বা এরকম কোনোকিছু শুনি নাই এখনও পর্যন্ত আহ হচ্ছে আবার অন্য উপায় একটা company র chairman MD তো দেখা যাচ্ছে যে আহ ক্রীড়ার যে প্রধান, তার যদি খেলার সাথে সম্প্রিক্ততা না থাকে কিন্তু সে যদি ক্রীড়ার প্রধান হিসাবে থেকে যায় তাহলে দেখা যাচ্ছে যে যোগ্য যে এই বিষয়ের ওপর যোগ্য যে বেক্তি, সে কিন্তু তার সঠিক মুল্যায়ন পাবে না সে যোগ্য স্থানে বস্তে পারলো না আবার দেখেন আহ আমাদের বর্তমান শিক্ষা মন্ত্রি আসলে সে doctor pass করে আসছে, তো আমি যেটা মনে করি doctor pass করে আসার পরে তার উচিৎ ছিলো যেকোনো বিষয়ে আহ মানে করা বা উম মানে বুদ্ধিজীবী তে এরকম ধরনের কোনো মানে,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 সে নতুন বৈষম্য করছে curicullam vita গুলা change করছে আহ তো এর কারনে উম দেখা যাচ্ছে যে, বৈজ্ঞানিক কিছু তথ্য বা বিভিন্ন তথ্য গুলোকে আমাদের মুসলিমরা সম্মুখীন মানে সম্মতি দান করে না এক কথায়। তো কিন্তু তারপরেও এ ধরনের মতবাদ এ ধরনের তত্ত যেমন ডারুনের মতো এ নিয়ে কিন্তু অনেক একটা কুন্দল চলে গেলো দেশের মধ্যে তারপরে সে স্বীকার করছে যে একটা বই change করে দেবে এমন একটা বিষয়।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

বিরত থাকবে বা ধারনা কম হয়ে যাবে এরকম একটা বিষয় বা নাস্তিকের তো দেখা যাচ্ছে হিসেবে তৈরি হতে পারছে না এটাই কিন্তু তো, এইজন্য আহ দেখা যাচ্ছে যে ইস্কুল কলেজের ওপর প্রভাব পড়ছে রাজনীতি বা চাপ এই দেশে মানে চলে আসছে আরকি এজন্ন আপনি যে বিষয়টা বললেন আরকি কিশোর gang তো এই student রা যদি তারা সঠিক শিক্ষা টা না পায় তো অবশ্যই তারা কিন্তু এদিকে ধাবিত হবে মানে,

আমরা young generation আমরাই এখন মানে আহ এই বিষয় গুলা নিয়ে সরকার প্রধান বা তাদের সরকার প্রধান দের বিরুদ্ধে জনমত এইগুলো তৈরি করা আমাদের কর্তব্য বা দায়ী~ তো আরকি জানো আমাদের next প্রজন্ম গুলো ভালো হয় তো এ বিষয় নিয়ে আপনি কী বলতে চাচ্ছেন? আহ যেহেতু ইস্কুল কলেজের বিষয় টা আসলো সে বিষয়ে আমি একটি কোথা বলতে চাচ্ছিলাম যে, এই বর্তমানে যে শিক্ষার বেবস্থা এবং শিক্ষার যে খরচ সেটা কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমরা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে যাদের family অনেক কষ্ট করে টাকা রোজগার করে,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

তারা তো অনেক কষ্ট করে টাকা গুলো রোজগার করে টাকা টা জমা দিয়ে ফেলে তো last এ ভর্তি হওয়ার পর দেখা যাচ্ছে যে তারা আহ ভর্তি হওয়ার পর চলতে থাকে তাদের registration fee এবং বিভিন্ন ধরনের পরিক্ষার, fee যেগুলো দেখে যাচ্ছে যে সরকার থেকে দেওয়ার পরেও তারা বিভিন্ন উপায় বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে তারই student থেকে টাকা গুলা নিচ্ছে এবং নিচ্ছে যেগুলা দ্বিগুণ পরিমানে এবং, যে টাকা নেওয়া তাদের উচিৎ তার থেকেও অনেক অধিক পরিমানে টাকা গুলা আত্মস্বাদ করতেছে তো যার ফলে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে পেলে তাদের লেখা পড়ার দিকে অনেক বেশি অনেক বেশি প্রভাব পড়ে। তো সে প্রভাবের কারনে অনেক ছেলে পেলে দেখা যাচ্ছে যে দেশ ত্যাগ করতেছে মানে বিভিন্ন দেশে আহ দেশ থেকে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ত্যাগ হচ্ছে বিদেশ যাচ্ছে তারা টাকা পয়সার জন্যে।

সার সার তারপর স্কুল কলেজের সব কর্মচারী তারা তো সরকারি বেতন পায় তারপরেও বেতনের পাশাপাশি তারা, student দের থেকেও অনেক বেশি পরিমান টাকা আত্মস্বাদ করতিছে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 আল্লা হাফিস।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

এই তো আপু TV দেখছি আপনি কি করছেন? আহ আমি তো বসে আছি কি TV দে মানে TV তে কি দেখছেন শুধু কি TV দেখছেন? আহ না TV তে আমি হচ্ছে একটা movie দেখতে ছিলাম ভারতীয় বাংলা movie আহ একটা art film বোধহয় নাম হচ্ছে বেলাশেষে আপনি কি দেখেছেন এই movie টা?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 না খুব বেশি movie দেখি না মাঝে মাঝে দেখা হয় আরকি TV তে বিশেষ বিশেষ কিছু movie telecast হলে তখন আর কি দেখা হয় বেলা শেষে movie টা হচ্ছে আহ এটা director এর নামটা তো বলতে পারব না তবে হচ্ছে যে শাশ্বত চট্টোপাধ্যায় নাকি যেন ওনার নাম আর হচ্ছে ঋতুপর্ণা অনেকেই আছে আর কি একটা family movie আর কি বলতে পারেন দুজন আহ বৃদ্ধ আর বৃদ্ধার গল্প নিয়ে আর কি movie টা ও আচ্ছা এটা trailer may be আমি দেখেছিলাম বেলা বেলা শেষে যাইহোক আপু তারপর হচ্ছে আপনার মানে বিনোদন দেওয়ার জন্য কি কি করা হয় কি কি দেখা হয় বা

যা চলছে আরকি বিনোদনের জন্য বেশিরভাগ সময় ফোনটা use করা হয়। আর মাঝে-মাঝে বসে family র সাথে TV দেখা হয় যেমন হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে ভারতীয় বাংলা movie গুলো দেখা হয় মাঝে মাঝে বাংলা নাটক দেখা হয় আপনার কোন ধরনের movie পছন্দ? আমি আসলে অত বেশি movie দেখিনা ধরতে গেলে দেখি না যদি দুই একটা thriller movie হয় তাহলে আমি আসলে এগুলো একটু দেখতে পছন্দ করি

ফোন থেকে বিনোদন নি নিতে পছন্দ করি আগে তো তোমরা অনেক TV দেখতাম এখন সেটা না হলেও বাংলা যদি নাটকের কথা বলেন তাহলে আমি আসলে বাংলা নাটক দেখতে পছন্দ করি সেটা আবার সবার না বাংলা নাটক গুলো অবশ্যই ভালই হয় কিন্তু আমার পছন্দের একজন আছে যার মানে যার কোন নাটক আমি miss করি না এটা দেখে আসলে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 প্রয়োজন হলে আমি মাঝে মাঝে repeat করে ও দেখি কিন্তু repeat repeat করে দেখতে আমার খুব বেশি ভালো লাগে না কিন্তু যেটা অনেক বেশি পছন্দ হয়ে যায় আহ সেটা দেখা যাচ্ছে দু একবার repeat করে দেখছি আর কি তো আপনিতো বাংলা নাটক দেখেন কোন ধরনের নাটক দেখতে বেশি পছন্দ করেন? আমি ওই যে আমার ও তো আপনার সাথে মিল আছে কিছুটা থ thriller গল্প গুলো আমার পছন্দ thriller গল্প নিয়ে তো ওই ভাবে বাংলাদেশে এখনো তৈরি হয় না recently বোধহয় ওই যে একটা web series পুনর্জন্ম one two three ওইটা হয়েছে ঐটা দেখেছি বেশ ভালোই যে করেছে যে বাংলাদেশ হিসাবে মোটামুটি ভালই করেছে তারপর হচ্ছে হুমায়ুনের একটা আহ horror এবং thriller আহ short film দেখেছিলাম উম মশারি তো ওটা ও বেশ ভালো লেগেছে আর এমনি বাংলা একক অনেক নাটক দেখা হয় ফোনে plus হচ্ছে TV তে অনেক নাটকই দেখা হয় বিশেষ করে বিশেষ বিশেষ day তে যে নাটকগুলো হয়ে থাকে যেমন ঈদে তারপর সামনে আসতেছে valentines day তো এই নাটকগুলো এই বিশেষ বিশেষ দিনে নাটকগুলো TV তে দেখা হয় আর উম এমনি অনেক বেছে বেছে নাটক দেখি তো গতানুগতিক নাটকগুলো দেখিনা যে নাটকগুলো দেখি viral হয়েছে বা short film অনেক সময় facebook এ দেখিনা তো এগুলো আর কি দেখা হয় বিশেষ করে এভাবে মানে TV মানে ফোনে ঢুকেই যে নাটক দেখবো এরকম না বিশেষ বিশেষ নাটক দেখা হয় আর কি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 নাটক বানাই ফেলতেছে আবার যেমন ধরনের যে আহ মানে recently তো ফোন আহ Youtube plusTV ছাড়াও নতুন একটা entertainment এর জন্য নতুন একটা platform আসছে OTT platform বলে উম ওইটাতে বেশ বাংলাদেশের যে web series গুলো ওখানে telecast হয় মানে একদম কি বলে television premier এর মত আর কি ওখানে premier হয়

আহ ওখানে যে director মানে hero heroine দের কাছ থেকে যেভাবে অভিনয় গুলো আদায় করে ওই জিনিস তো আমার অনেক ভাল লাগছে। হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে বর্তমানের web series গুলি কিন্তু চমতকার হচ্ছে সেখানে thriller থাকছে মানে সব ধরনের story থাকতেছে তো ভালোই লাগছে আর কি বাংলাদেশে মোটামুটি ভালই এগিয়ে যাচ্ছে নাটক web series গুলো দিয়ে কিন্তু অত বেশি সাড়া ফেলতে পারে না এখন কিন্তু নাটক সিনেমা আহ sorry নাটক আর web series দিয়ে মোটামুটি এগিয়ে যাচ্ছে। বিনোদন নেওয়ার জায়গা যদিও এখন আমাদের আসলে সবথেকে বড় বিনোদন ফোন ই দেয় facebook এটা আসলে সবার প্রথম আমরা অনেক বেশি আসক্ত আসলে facebook এই

ববিতা তারপর হচ্ছে আমার খলনায়ক বিশেষ করে পছন্দ ছিল যেমন হুমায়ূন আহমেদ শোয়েব তারপর হচ্ছে মিশা সওদাগর এই যে যে খলনায়ক গুলো এদের অভিনয় আমার খুব ভাল লাগত এদের প্রত্যেকের একটা নিজস্ব style ছিল নিজস্ব way তে এরা অভিনয় করত এবং অভিনয়টা অনেকটা মানে যখন movie দেখবেন তখন মনে হবে যে না really করতে চায় এরা মানে বাস্তবের মধ্যে চলে যায় কিন্তু এখনকার hero heroine দের তো আমি অনেকদিন চিনিনা আর যাও টুকটাক দেখা হয় অনেক সময় যে facebook এ viral হয় short film tilm তো আমার মানে ওদের অভিনয় এত fake লাগে বলার মতন না মানে যা-তা অবস্থা এখন বাংলাদেশের movie industry র আরকি

এগুলা হচ্ছে যদি টক্কর দেওয়া যায় পারবে না কিন্তু এখন

একটা actress এবং actor এর কাছ থেকে অভিনয়টা বের করে আনে বুঝছেন আমার মনে হয় যে director এর অভাব plus হচ্ছে writer র অভাব writer রা শুধু copy করতে পারলেই বাঁচে script writer যারা ওরা মানে copy করবে এই movie থেকে একটু নিবে ওই movie থেকে একটু নেবে মানে যারা movie দেখে regular ওদের কাছে শুনলে বুঝবেন যে ওরা কতটা copy করে বাংলাদেশের movie গুলো আরকি হ্যাঁ হ্যাঁ অনেক বেশি copy করে আবার মানে story ও কেমন copy করে তারপর আবার story গুলো কেমন জানি হয়ে যায় তার থেকে বড় কথা অভিনয় মনে হয় এরা কিছুই পারে না এরা দেখলে মনে হয় যেন এখানে shooting চলতেছে এমন গল্প যে যেসব গল্প আমরা সাধারণত হরহামেশা দেখি যে কোন industry তে ধরেন গল্প নিয়ে movie তৈরি হয় তারপরও দেখবেন আহ অভিনয়ে গুলো এত সুন্দর থাকে যে যদি হয় আপনি দেখলে emotional হয়ে যাবেন comedian হলে আপনি হাসবেন এরকম অভিনয় বিষয়টা আসলে অনেক বড় মানে recently আমি হচ্ছে আহ পাকিস্তানি series গুলো বা series গুলো দেখি তো ওদের ওখানে যে actor actress ওরা এত সুন্দর অভিনয় করে most of the time মানে সব সময় তো আর সব movie বা নাটক hit হয় না কিন্তু বেশিরভাগই এত সুন্দর অভিনয় করে অনেক common গল্প ভালো লাগে ওদের series গুলো দেখলে বুঝতে পারছেন এটা হচ্ছে কথা অভিনয় একটা বড় factor আর আপনি এই যে বললেন ইদানিং আসলে আমরা ফোন based হয়ে গেছি ফোনের কারণে বিভিন্ন দেশের আহ কি বলবো নাটক সিনেমা দেখা হয় যার কারণে আমাদের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

হ্যাঁ হ্যাঁ আর thriller movie গুলো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

সেটা movie হোক বা নাটক হোক বা web series হোক আমার thriller ভালো লাগে মানে একটা কেমন জানি একটা আকর্ষণ কাজ করে thriller কিছু দেখলেই আমার দেখতে হয় horror ও আমি পছন্দ করি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 আহ children's heaven এই movie গুলো আমি দেখেছি আহ তারপর virus নিয়ে বেশকিছু movie দেখেছি train to busan তারপর হচ্ছে না সরি এরকম বেশ কিছু movie আমি দেখেছি বুঝছেন? আপনি কিছু movie list হবে বলেন যেটা আমি যেহেতু thriller গল্প পছন্দ করেন আমি যাতে দেখতে পারি আচ্ছা আমি অত বেশি ও যদিও না দেখি মানে আপনি তো দেখলাম অনেক movie দেখছেন মানে প্রচুর পরিমাণে দেখছেন আমি আসলে অত movie দেখি না ওই যে যে new একটা movie একটা বের হইলো কিছুদিন আগে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 আহ যাই হোক আহ তো আবার horror movie গুলা যদি বলি তাহলে ওইটা আমরা যদি cousin রা একসাথে হই না তাহলে একটু দেখা হবে যদি দেখতে বসি দেখা যাচ্ছে আমি ভয় পেয়ে বাহির হইসি শুয়ে শুয়ে যদি দেখি বেশিরভাগ time টা তে আমি এমন হয় যে তিরিশ মিনিট দেখব তারপর আমি আর নাই আমি ঘুমাই গেছি তো ওরা প্রচুর বিরক্ত হয় যে আপু তোমাকে দিয়ে movie দেখা হবেনা তুমি বরং তুমি তুমি তোমার নাটক দেখো এটাই ভালো এটাই তোমার জন্য ঠিক আছে তোমার আসলে movie তুভি দেখা হবেনা আমার partner হচ্ছে আমার বোনের মেয়ে

ওটার নাম হচ্ছে forensic ওটাও দেখেন ওটাও আপনার ভালো লাগবে ওই একই ধরনের একই type র feel পাবেন আর কি কিন্তু একটু unique style এর আরকি তাহলে দেখতে হবে কিন্তু একা একা movie দেখার একদমই মজা নাই আমি মনে করি যদি cousin রা আবার এক হই তাহলে আসলে দেখা হবে বা কোন friends যদি আসে তাহলে। একা একা আসলে আমি movie দেখতে পারিনা আমার আবার অনেক কিছু জিজ্ঞেস করতে হয় যে এইটা কি হইল ওইটা কি হইলো এইটাই ব্যাপার আর কি। গল্প গুলো একা দেখতে পছন্দ করি বা আমার সাথে আমার মত একজন partner লাগবে যে বুঝবে চুপচাপ করে থাকবে আর কথা বললে আমার মাথায় thriller গল্প ঢোকেন আর comedy যে গল্পগুলা হয় comedian যে গল্পগুলা ওগুলো অনেককে নিয়ে দেখতে পছন্দ করি আর কি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 ও আপু please তুমি ঘুমাও তোমার জন্য আমার horror movie টাও comedian movie লাগতেছে একটু চুপ করো না মানে এরকম হয়ে যায় movie দেখতে গেলে আচ্ছা যাই হোক অনেকক্ষণ কথা বললাম খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে দেখে আমাকে review দিয়েন কেমন লাগলো তার জন্যে কোন একটা cousin বা friend কে ফোন করতে হবে যে তোমরা আস আমরা movie দেখি আচ্ছা আপু ভাল থাকবেন আল্লা আল্লাহ আফিজ।

সেদিন বাড়িতে বসে, এখন যেটা বলব সেটা আমার ছোটবেলাকার টুকরো স্মৃতি। সেদিন বাড়িতে বসে ও সবাই মিলে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করছিলাম। ছোটবেলার সেই রঙিন দিনগুলো মানসপটে এখনো সমান উজ্জ্বল। কতকিছুই যে হারিয়ে গেছে ভাবলেই মন ভারাক্রান্ত হয়ে উঠে। এখনতো হাতে গোনা কয়েকটা খেলা। আর আমাদের সময় কতরকম খেলা ছিল, যা এখনকার প্রজন্ম কল্পনাও করতে পারবে না। দারিয়াবান্ধা, ডাংগুলি, পিকটু, গাটছোড়, ডবডবাডব, হুস হুস, কিং কং এইরকম অজস্র খেলা। এর অনেকগুলোই আমাদের নিজস্ব চিন্তাভাবনার ফসল ছিল। পাড়ার সব ছেলেপেলে মিলে দল বেধে সে খেলা সারা বছর ধরে খেলতাম। ঝগড়াঝাটি, আড়ি আবার পর মুহূর্তেই ভাব এই করে কেটে গেলো দিনগুলো। পোশাক-পরিচ্ছদ নিয়ে আমদের ভাবনার সময় ছিল না। এখনো ভাবলে ভালো লাগে পূজোর সময় একটা নতুন জামা প্যান্ট পেলেই আমাদের কত আনন্দ হতো। যদিও আমার অনেকগুলোই জামা কাপড় হতো কারণ আমরা পিসি, জ্যেঠু সবাই মিলে দিত। নতুন জামার গন্ধের সে সহানুভূ~ সুখানুভূতি অবর্ণনীয়। এখনো মনে পরে সে সব দিনের কথা। আমার দিদি নতুন জামা কাপড় এনে বা আমার পিসি, আমার দাদারা যখন নতুন জামা কাপড় এনে দিত সারা রাত জেগে আমি কতবার যে জামা কাপড়গুলো খুলে দেখতাম, অনেকবার ভালো লাগতো সেগুলো দেখতে। তখনকার দিনে আরেকটা ছিল উঠলো বাই তো জলক পিকনিক করে আসি। তখনতো আট আনাতেই অর্ধেক ডিম পাওয়া যেম, আর এক টাকাতে পুরো ডিম। তখনকার দিনে ডিম খাওয়া মানে স্বর্গ পাওয়া। চাল, ডাল, তেল বাড়ি থেকে নিয়ে আসা হত। নিজেরাই জঙ্গল পরিষ্কার করে উনুন জ্বালিয়ে উম কাঠ জোগাড় করতাম। নিজেদের রান্না যেনো অমৃত লাগত। তখনকার সময় এইরকম বিরিয়ানি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খাবার আনার প্রচলন তখনও শুরু হয়নি। তখনতো অনেকটাই ছোট, যখন মধ্যবয়সে এসে পৌঁছেছি তখনতো এইগুলো দেখতেই পাচ্ছি।

এখনো মনে পরে তখন আমার অনেকের বাড়িতে আমাদের পাড়াতে আহ মুরগির মাংস কিন্তু নিষিদ্ধ হতো। কিংবা আমরা আহ যখন পিকনিক করতাম তখন এই মুরগির মাংসই খেতাম।

একদম নিষিদ্ধ ছিল। তো সেই রকম ছোটবেলার সম্পর্কিত তবুও মুরগি খাওয়ার প্রসঙ্গে এটা ভুলে থাকতে পারছি না। আমার আহ বাবার কাছ থেকে ছোট এক~ শোনা একটা গল্প, আমার দাদা মানে পিসির ছেলে দাদা আহ বাপী যখন খুব ছোট তখন আস~ আহ আসাম থেকে পিসির সঙ্গে চাকরি করার সুবিধার্থের জন্য মুক্তিপাড়াতে চলে আসত। তখন আমার বাড়িতে আমাদেরও কর্তা ছিল আহ বাবারা তাকে বাবাদের যে ঠাকুর মা কর্তা বলে ডাকতো কর্তারই রীতি রেওয়াজ চলত। তো আমার এই দাদা ভীষণ জ্বরে ভুগত, আর অসম্ভব দুর্বল ছিল। তো ডাক্তার কাকু বলেছিলেন যে রোজ একটা করে মুরগির ডিম খাওয়াতে হবে। তো কি করা যায়? বাবা মা-বাবা আমার মা, পিসি এরা তখন যৌথভাবে কর্তাকে অনেক বোঝালেন। তো কর্তা একটু নরম হয়েছিলেন, আর যতই হোক আদরের নাতি ব~ আহ কি বলে নাতি বলে কথা। তো সেইজন্য একটু রাজি হয়েছিলেন, হয়ে এবং বলেছিলেন, যে উঠোনের একদম শেষ প্রান্তে দূরে গিয়ে ডিম সেদ্ধ করতে। তখনতো সবাই বাড়িতেই জানই উম মানে এগুলো যদিও আমার শোনা গল্প, শালিমারের নারকেল তেলের কৌটো পাওয়া যেত। সেই কৌটোর একটা দিকটা কেটে মগ বানানো হয়েছিল। সেই মগে করে তিনটি আহ ইট পেতে উনুন বানিয়ে কাঠের আগুনে ডিম সিদ্ধ করে আমার পিসি আমার দাদাকে খাওয়াত। আর জানতো তার ছোট ভাই মানে আমার বাবার কথা বলছি সেও ভীষণ পরিমালে ডিমের ভক্ত, তাই মাঝে মাঝেই ভাগ্নে মশাইয়ের সঙ্গে আমার বাবাও কিন্তু ডিমের ভাগ পেত। মজার ব্যাপার যে যেটা আহ আমরা দল বেধে কোথাও যাই বা যাওয়ার সময় এখনো যখন বাচ্চাদের খাওয়া-দাওয়া দেখে ওরকম উন্নাসিকতা দেখি তখন কিন্ত বাপ্পী দাদার ওই খাওয়ার কথা মনে পড়ে যায়। বলছি যে ওর ছোটবেলাকার স্মৃতি জেগে উঠে সে জন্য ও তখন সবাইকে বলে যে দেখ বাপু আমরা কিন্তু অনেক কষ্ট করে খাওয়া-দাওয়া করেছি। যাই হোক তো এইভাবেই আহ ছোটবেলাকার গ~ গল্প শুনেছি। যাই হোক আমাদের পাড়াতে না একজন নেত্রী ছিল। তো সেই নেত্রীর নাম ছিল হচ্ছে খুকুদি। তো তার দুটো শাগরেদ ছিল, একজন হচ্ছে নান্টু দি আরেকজন হচ্ছে শোভা দি। তো এরা আমদের নিয়ে সবসময় খেলাধুলা করত। তার সাথে রবীন্দ্র জয়ন্তী থেকে আরম্ভ করে নাচ, গান, আবৃতি picnic স্বরসতী পূজো, পুতুলের বিয়ে দেওয়া সব হত। আমরা সবাই তার শাগরেদ। সবার বাড়ি থেকে শাড়ি জোগাড় করে নিয়ে বানানো হতো সেই তখনকার দিনের নাট্যমঞ্চ।

বঁইচি, শিয়া কুল, করমচা, টোকো আমড়া, আঁশফল, মাদার, ফলসা, বাতাবী লেবু আরো কত কি! এখন আশি টাকা কেজি পেয়ারা, জাম ভাবা যায়? আমরা পেয়ারা নিয়ে ছোঁড়াছুড়ি করতাম, জামতো গাছ তলায় বিছিয়ে থাকত। আমের কোন বাছবিচার ছিল না। এখন যেমন আম বলতে হিমসাগর, লেংড়া, সরিফা, ফজলি এগুলোই মূলত বুঝি। কিন্তু তখন কত রকমের আর কত স্বাদের যে আঁটির আম হতো তা সে বলে শেষ করা যাবে না। আম পড়তো দাঁত দিয়ে একটা ফুটো করে চুষে চুষে খেতাম। কাঁচা আম, বাতাবি লেবু, কুল নুন লঙ্কার লোভনীয় মিশ্রণে ছিল একদম ফাটাফাটি। সেই আঁটির আমও নেই আর সেই কুলও কিন্তু এখন লুপ্ত প্রায়। তাই সবার বাড়িতে তখন কিন্তু গাছ ছিল। তবুও আমরা চুরি করে খেয়ে আনন্দ পেতাম। সে একটা মানে কাহানি শেষে সে কাহিনি পরে না হয় বলব। আর জীবন আনন্দ দাশের অনেক কাব্যগ্রন্থতো অনেক কবিতা্ই আমরা পড়েছি। অসামান্য সেই কবিতার মধ্যে যে পঙক্তিটা বিশেষভাবে আমার মনে গেঁথেছিল সেটা ছিল পাখির নীড়ের মত চোখ তোলে নাটোরের বনলতা সেন। না সবাই যা ভাবছে তা কিন্তু নয়, আমি বনলতা সেনের চোখের উপমা নিয়ে কিছু ভাবিনি। আমার যা ভাবনা তাহলে নাটোর শব্দটা নিয়ে ছোটবেলায় বাবা, মা, পিসিমা, দাদা, দিদিদের মুখে শুনেছি নামটার উপর একটা আলাদা আকর্ষণ বোধ করতাম। কারণ আমার বাবা আর মায়ের দুইজনেরই জন্মস্থান ওখানে। আমি যদিও ওখানে জন্মাইনি। আমি সম্পূর্ণরূপে পশ্চিম বঙ্গের একজন বাসি~ বাসিন্দা তবু তারা আহ বাবা-মার বাবা যেমন জন্মেছিলেন নাটোরের কাছে ভবানী গ্রামে। হম তা তো আমার আহ বাবা যখন জন্মায় তখন তার আহ মা মানে আমার ঠাকুরমা দাদুই ওখানে ছিল, আমার জেঠুরা কিন্তু তখন সবাই কিন্তু পশ্চিম বঙ্গের মুক্তিপাড়াতে। পাঁচ বছর পরে বাবা-মা যখন এখানে এসেছিল তখন আহ মানে sorry বাবা যখন তার মায়ের সঙ্গে এখানে এসেছিল তখন আহ দিদি দাদাদের প্রথম দেখে। যাই হোক আর একটা জিনিস মনে আছে যে আমার বাবা-মা অনেক সময়তেই আহ আমাদের পাশে তো অনেক পুকুর ছিল সেখান থেকে জিয়ল মাছ ধরে এনে হাড়িতে রাখত।

একদিন মনে আছে রান্না করার জন্য নিচু হতে গিয়ে, হাড়ি থেকে মাছ নিতে গিয়ে আমার ঠাম্মা মানে ঠাকুরমার চোখের পাতায় বড়শি গেঁথে গে~ গিয়েছিল। এটুকু মনে পড়ে সে বড়শিটা কিভাবে বের করা হয়েছিল। তো যাই হোক এখন একটা জিনিস যে জিনিসটা আমাদের স্মৃতিতে ছোট সেই আহ সেটাই কিন্তু শৈশবে অনেক বড় মনে হতো। একবার আমাদের বাড়ির কাছে একটা ঘাট বাঁধানো পুকুরের ধারে একটা বিশাল মাছ ধরার পরে রাখা ছিল। যে তখন মনে হয়েছিল বোধহয় পাঁচ সাত কিলো ওজনের। অন্তত বাবার কথা শুনে তাই মনে হয়েছিল। সেই পুকুরটা ছিল তখন আমাদের ওখানকার সব থেকে বড় একজন ব্যবসায়ী শঙ্কর চৌধুরীর। যাই হোক আহ এই বড় হয়ে যখন আমি বাবাদের সঙ্গে একবার দার্জিলিং গেছিলাম। তো আমি জানতাম যে ওই উম sorry দার্জিলিং বলছি, বাংলাদেশ গেছিলাম। আমি জানতাম ঐ শঙ্কর চৌধুরীর বাড়ি ছিল নাটোরে এবং তিনি ওখানকার গভর্নর ছিলেন। তার নামে নাটোরের স্টেডিয়ামও ছিল। মানে এগুলো সবই আমার বাবার কাছ থেকে বাবার কাছ থেকে গল্প করা মানে গল্প শোনা। আমার জেঠুরা তাকে খোকা দা বলে ডাকত। তা সেই জমিদার বাড়িতে নাকি আমার দাদুর যে বাড়িটা ছিল সেই বাড়ির কাছেই ছিল। তো ওই ঠিকানা ধরে আমি যখন বাংলাদেশ যাই তখন ঠিকানা ধরে আমি ওই ভবানীদের বাড়িতে গিয়ে পৌঁছাই। এই বাড়ির পিছনে একটা দীঘি যেটা এখন বিশাল পুকুর হয়ে গেছে। বাবাকে নিয়ে যখন আমি এই বাংলাদেশের বাড়িতে পৌঁছেছিলাম বা আমার সঙ্গে বাবা, জেঠু পিসি, জেঠু সবাই ছিল। তো তাদেরকে দেখেছিলাম তাদের চোখ ভর্তি জল কারন অত বছর বাদে তাদের পুরোনো স্মৃতি তাদের বাড়ি তাদের পুকুর বসিই এক রকম রয়েছে তাদের ভিশন ভালো লেগেছিল বাড়ীর পিছনে যে তাদের দীঘি ছিলো যে গল্পটা আমি জেঠুদের মুখে শুনেছিলাম। সে দীঘিটা এখনো রয়েছে সেটা এখন বিরাট একটা পুকুর হয়ে গেছে পানা ভর্তি দীঘি তখন নাকি অনেক কচ্ছপ ঘুরে বেড়াত তখন আমরা কিন্তু সেগুলো কিছুই দেখতে পাইনি। আহ একটা ঘর ছিলো বাবা বাবাদের কাছে শুনেছিলাম যে একটা ঘর ছিল, তাতে আবার তক্তপোস পাতা ছিল, সেখানে আমার ঠাম্মা রান্না করত। আহ তো এই জিনিসগুলো এখন আর নেই। কারণ সে বাড়িটা এখন অন্যের দাদু অন্য একজনকে দিয়ে এসেছিল। কিন্তু বাড়ির আহ পরিবেশটা কিন্তু একি রকম রয়েছে। উঠানের চারপাশে কিছু আম গাছ ছিল সে আম গাছগুলো এখন দেখতে পেলাম। মানে যে গল্পগুলো আমরা ছোটবেলা থেকে দাদু, ঠাম্মা, জেঠু, পিসি এদের মুখে শুনে এসেছিলাম যখন বাংলাদেশ গিয়ে পৌঁছালাম তখন কিন্তু চোখের সামনে সেগুলোই দেখতে পেয়েছিলাম। তা আমাদের তো শোনা গল্প সেটা দেখেই যদি আমাদের এতো ভালো লেগে থাকে, তাহলে বুঝতেই পারছ আমার বাবা পিসি জেঠুদের মনের অবস্থাটা ঠিক কি হয়েছিল। যাই হোক তো সেখানে আমি শুনেছিলাম যে ডোবা ছিল, ডোবা থেকে আমার ঠাম্মা জল এনে মাটির আহ কাছে রাখতো তো এখন যে বাড়িটাতে গেলাম সেখানে একজন বুড়ি ঠাম্মা রয়েছে মানে তাদের বাড়ির ঠাম্মা আর কি। তো সে বলছে যে, হ্যাঁ গো মা আমিও জানতো ওই জল থেকে এখানে দেখ এখন তো আর ওই রকম বদনা বা গারু সেগুলো নেই, এখন আমরাই এই কলসিতে করে এনেই জলটা রেখে দেই বা অনেক সময় বালতিতেও জলটা রাখা থাকে, আমার ছেলেমেয়েরা এইটা দিয়ে হাত ধোয়। যাই হোক, এইভাবেই আমি বাংলাদেশটা ঘুরে এসেছিলাম, বাংলাদেশের স্মৃতি আমার কাছে উম আহ খুব সুন্দর। কিন্তু সমস্ত শহরটা দেখলেও ঢাকা শহর বল, নাটরের সমস্ত গ্রাম দেখেছি সবটাই দেখেছি। কিন্তু পুরনো ভিটে যেখানে হয়ত আমার নিজস্ব কোন অস্তিত্ব নেই কারণ আমি সেখানে জন্মাইনি আমি সেখানে থাকিনি।

আহ কিছু দূরেই নাটোরেই আমার দিদার বাড়ি, মানে আমার মায়ের যে বাপের বাড়ি সেটাও নাটোরে। দিদাদের কাছ থেকেও যে গল্পগুলো শুনেছিলাম, যে মন্দিরের গল্প শুনেছিলাম, দিদাদের বাড়ির যে গল্প শুনেছিলাম সেগুলো চোখের সামনে দেখতে পেয়েছি।

তো সেজন্য দিদার গল্পের সঙ্গে মিলিয়ে আহ ছবি তুলে নিয়ে এসেছিলাম, দিদা সেগুলো দেখে দিদার ওচোখ ভিজে এসেছিল। অর্থনীতি বা অর্থনীতি বা অর্থসাস্থ সামাজিক বিজ্ঞানের একটি আহ শাখা যা কর্ম এবং সেবার উৎপাদন সরবরাহ বিনিগন বিতরণ এবং ভোগ বৃটেকা আহ আচরণ নিয়ে আলোচনা করে সম্পদ সীমিত কিছু কিন্তু চাহিদা অফুরন্ত এই মৌলিক পরিপেক্ষিতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করা অর্থনীতির প্রধান উদ্দেশ অর্থনীতির শব্ধটি ইংরেজি আহ

এর প্রধত্ব সংঘাটি বেশিরভাগ আধুনিক অর্থনীতি ক্ষেত্রে প্রযোজ্য তিনি বলেন অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহার যোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে আলভরেস্টের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি মানব জীবনের তিনটি মৌলিক বৈশিষ্টের ওপর প্রতিষ্ঠিত যা অসীম অভাব সীমিত সম্পদ ও বিকল্প বেজহার যোগ্য সম্পদ অর্থনীতির পরিস্থিতি সম্মোহ বিভিন্ন ভাগে ও বা শ্রেণীতে ভাগকরা যায় বেস্টিক অর্থনীতি সমষ্টিক অর্থনীতি নীতিবাচক অর্থনীতি ইতিবাচক অর্থনীতি main stream ও আহ রয়েছে ফেটারোড অর্থনীতি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে বৈশিষ্ট আহ বেস্টিক অর্থনীতি বা সমষ্টিক অর্থনীতি বেস্টিক অর্থনীতি মূলত বেক্তিক মানুষ অথবা বাবসাহেদ চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করে থাকে অন্যদিকে সমষ্টিক অর্থনীতি একটি বেশ সামগ্রিক অর্থনীতি জাতীয় আয় কর্ম সমস্থান মুদ্রা নীতি ইত্যাদি বিষয়াদি বিষয়াদি নিয়ে আলোচনা করে অন্যভাবে বলা যায় যে micro economics বা ব্যাস্টিক অর্থনীতির দক্ষ হলো অর্থনীতির একটি বিশেষ অংশ বা এককে বেক্তিগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা এবং micro economics বা সমষ্টিক অর্থনীতি অর্থনীতি সামগ্রিক বিষয়দিন বিশ্লেষণ করে থাকে অর্থনীতি বিভিন্ন সংজ্ঞা রয়েছে উনিশ শতকের শেষের দিকে অর্ডার মার্শাল রাজনৈতিক অর্থনীতি থেকে অর্থনীতি বিজ্ঞানের সংক্ষিপ্ত রূপ হিসাবে অর্থনীতিতে যে কোনো নামকরণ করেন সেইসময় একটা সিঙ্খলা বদ্ধ চিন্তা ভাবনার জন্য উম্মুক্ত হয়ে যায় এবং গণিতের ব্যবহার ব্যাপকহারে বেড়ে যায় যা এটাকে রাষ্ট্রবিজ্ঞেন এবং সামাজিক বিজ্ঞানের বাইরে বিজ্ঞনের আলাদা একটি শাখা হিসাবে গ্রহণ যোগ্যতা অর্জনে সহায়তা করে অর্থনীতিক আহ আধুনিক অর্থনীতি বিভিন্ন ধরণের সংজ্ঞা রয়েছে কিছু এই বিষয়ের বিবর্তীত চেহেরা পড়ি প্রতিফলিত করে এবং আহ প্রতিফলিত করে এবং বিভিন্ন অর্থনীতি বিদে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে আলসেন মার্শান তার বই principle of Economics এ আঠেরোশো নব্বইয়ে অর্থনীতি সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা দিয়েছেন তারমতে অর্থনীতি মানুষের জীবনে সাধারণ ঘটনাবলী নিয়ে আলোচনা করে এটা সম্পদ আরোহন এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করে এটা সম্পদ আহ এটা সম্পদ আরোহ এবং আহ এর ব্যবহার নিয়ে আলোচনা করে সুতরাং আহ সুতরাং আহ বলা যেতেই পারে যে

এটা উম হলো দিক হলো এটা মানুষের জীবনে একটি অংশনিয়ে আলোচনা করে অর্থাৎ অর্ধাপক মার্শাল বলেন অর্থনীতিক মানব জীবনে সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে অর্থনীতির পারোনসিক কথা উৎপাদন ও বন্টন আলোচনা তীব্র এতিয়াৰ থাকলেও অর্থনীতির জনক হিসাবে খেত আড়াল স্মত ক্ষত্রিক ঊনিশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রচিত গ্রন্থ and enquiry into the nature and causes of the wealth of nature নামক আনিসাল নামক গ্রন্থে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞেন আখ্যায়িত করে বলেন Economics is